দেখো বহুত বড়া লম্বা চওড়া বানা আছে মস্ত।

আলু সব রাখা আছে বহু অনেক প্রকারকে সামান রাখা আছে টা--

হ্যালো ভাই বন্ধু জেইসে কি আপ সব ফটো মে দেখতে পান এখানে দেখো।

ইয়ে এক কিউ আর কোড আছে যেখানে দেখো অনেক প্রকার ।

সরকারি কাজ হবে এখানে ।

আরও এখানে দুটো কতো আদমী বিঠা আছে।

কোনো ফটো শুটিং চলছে লেকিন।